আমারনা এই blood লাগবে দু বোতল ঠিক আছে মানে আমার বন্ধুর ভাই এর hospital ভর্তি আছে তো তোমার চেনা জানা আশেপাশে বা কেউ আছে যে blood donate করেছে বা blood donate করতে তো card দেয় তো সেই card দিয়ে তো blood পাওয়া যেতো আমার ছিল কিন্তু আমার সেটা তুলে নেওয়া হয়েছে মানে আমার card ছিল ওই card এ কিন্তু blood নিয়ে নিয়া হয়েছে already এরকম আরকি লাগবে ওর দুই বছর আহ অসুস্থ হয়ে ভর্তি আছে তো তোমার কি আছে বা তোমার আশেপাশে চেনা জানার বন্ধু বান্ধব এর মধ্যে জোগাড় টোগার করতে পারবে আহ তোমার রক্তের group কি group লাগবে রক্তের group তো b positive আছে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

আমি নিজেই রক্তদান মানে রক্ত দান শিবির এ রক্ত দিয়েছিলাম college থেকে আসছিলো camp টা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

সেটা আর কাজে লাগেনা তো আমার time টা পেরিয়ে গেছে সেই জন্য আমারটা তো হবেনা না না না ওইটা তো ছয় মাস valid থাকে আহ মানে blood দেয়ার ছয় মাস valid থাকে ছয় মাস এর মধ্যে নিলে হয়তো পাবে নাহলে কিন্তু পাবেনা ওইটাতে হবেনা না আমি বলছি যে আশেপাশে বন্ধু বান্ধবী কেউ যদি দিয়ে থাকে এখন আপাতত যে তাদের card আছে বা

হ্যাঁ অবশ্যই দেখবো খোঁজ খবর নিয়ে সবার সাথে কথা বলে দেখতে হবে

হ্যাঁ কারণ বন্ধুটা খুব কাছের তো ওর ভাইটা অসুস্থ হয়ে পরে আছে এবার blood নিয়ে খোঁজ খুঁজি করছে আমাদের বন্ধুরাও খোঁজা খুঁজি করছে সবাই friend circle এর মধ্যে যারা আছি খোঁজা খুঁজি করছি তো আমাদের যারা যারা দিয়েছে যারা যারা ছিলো তাদের হয়তো অনেকের card আহ lapse হয়ে গেছে বা অনেকের নিয়ে নেওয়া হয়েছে আহ card দিয়েতো যতো পাওয়া যাই দুটো তো সেটা হয়ে শেষ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমাদের এদিকে আর পাচ্ছিনা আবার বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে বা বাজার এ ও উম আহ পাওয়া যাচ্ছেনা যে পয়সা দিয়ে কিনে নিবো সেই জিনিসটাও কিন্তু এখন হচ্ছেনা তো তোমাদের ওই দিকে যদি থাকে তাহোলে একটু দেখো বা কেউ যদি donate টোনেট করতে চাই blood করে রাখো যে blood দেবে আহ হ্যাঁ পয়সা ধরে দিলাম কিছু একটা পাঁচশো টাকা বোতল বা হাজার টাকা বোতল কারণ বুঝতেই পারছো এখন আহ মানে যে দেবে blood তাকে তো একটু কিছু দিতে হবে নাহলে তো আর এমনি এমনি দিবেনা আর খাওয়া দাওয়া তো কিছু একটা দিতে হবে তো ওরকম যদি কেউ থাকে blood donor তাহলে একটু খোঁজ খবর নিয়তো বা দিওতো যদি পাওয়া যাই

আর তুমি একটা কাজ করতে পারো তুমি যে কোনো কোনো government এর government যেটা blood donate যে bank গুলো থাকে সে bank গুলোতে একবার যোগাযোগ করে দেখতে পারো হ্যাঁ হ্যাঁ করেছি আমরা যোগাযোগ করেছি তো ওই group এর blood নেই ওদে ওনাদের কাছে আর সঙ্গেও blood এর ও একটু একটু সংকট চলছে ওনারা বলছে যে blood donor যদি পান আপনারা তাহলে donor নিয়ে আসুন তাহলে blood পেতে পারেন তাছাড়া কিন্তু blood ওনাদের কাছে কিনে পাওয়া যায়না তো এইরকম একটা সংকট একটা দেখা দিচ্ছে আর blood টাও বোন বন্ধুটার আরকি emergency দরকার আছে মানে operation এর কত ব্যাপার আছে তো তো blood নাহোলে কিন্তু operation টা করতে পারছেনা তো এই এই হয়ে হয়ে গেছে ব্যাপার কারণ আহ patient টার blood এর আহ পরিমান অনেক কম শরীরে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 এখন দেখা যাক যদি আহ না পাওয়া যাই আমাদের এদিকে দেখি donor খুঁজেও দেখছি আমরা যদি না পাই আর আমরা তো আবার আহ বেশিদিন হলো মানে খুব একটা বেশিদিন হয়নি আমরাও blood দিয়ে এসেছি তো সেই ক্ষেত্রে আমাদের কাছে বলছে blood আর নেবেনা তোমাদের ওদিকে যদি খোঁজ খবর পাও তাহলে একটু জানিও কিন্তু

আচ্ছা তাহলে আমি আজকে আমাদের এখানকার যে government hospital গুলো আছেন সেখানে খোঁজ নিচ্ছি আর যেগুলো public blood bank যেগুলো থাকবে সেগুলোতেও খোঁজ নিচ্ছি আর কিছু বন্ধু বান্ধব এর সঙ্গেও কথা বলে দেখছি যাদের যদি o positive বা o group blood থাকে আমি তোমাকে জানাচ্ছি আর আহ কিছুদিন আগে একটা কথা শুনে ছিলাম মানে আমাদের hospital এই শুনেছিলাম যে তোমার যদি আহ কোনো অন্য group এর রক্তর donor থাকে তাহোলে সেটা দিয়ে আরকি o positive মানে রক্ত exchange করে নিয়ে হচ্ছে হ্যাঁ সেটা তো হয় সেটা তো আগে থেকেই আহ ওই procedure তা আছে সেই জিনিষটা কিন্তু হয় অসুবিধা নেই তো হ্যাঁ তো সেই ক্ষেত্রে তুমি একবার আহ তোমাদের আহ তোমাদের ওখানে hosptal এ ব্লা blood fantaty এ কি কোনো রক মানে o positive রক্তই নেই একদম blank হ্যাঁ ওদের কাছে রক্ত নেই ওনারা বলছে হ্যাঁ ওরা বলছে donor নাহোলে হবেনা আপনারা donor খুঁজে নিয়ে আসেন donor খুঁজে নিয়ে আসলে আমরা রক্ত বের করে আহ দিতে পারি

বা কোনো আহ মানে special day তে ওরা ব্লা blood donate camp বসে তো তাদের কাছে যদি কিছু সাহায্য পাওয়া হয়তো পারে নাকি বলো হ্যাঁ তুমি এইটা একটা ভালো idea দিয়েছো আমরা কোনো আহ তোমার আহ club যেগুলো হয় যা ধরো বিভিন্ন রকমের club বা NGO বলতে পারো NGO কিছু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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো NGO হ্যাঁ NGO দেড় কাছে গিয়ে কথা বলে দেখতে পারি আর আমাদের সঙ্গে এখানে local কিছু club আছে যারা বড়ো বড়ো club যারা দুর্গ পুজো করে বা আহ খেলা ধুলা করাই যে সমস্ত বড়ো বড়ো club গুলো ওরা কিন্তু উম এক একটা সময় পুজোর সময় হোক বা যেকোনো আহ অনুষ্ঠান ক্ষেত্রে আহ ওরা কিন্তু blood donation camp কিন্তু ওরা কিন্তু বসায় তো সেই blood donation camp এ যদি বসে তাহলে সেখান থেকে কিছু একটা help পাওয়া যেতে পারে তাদের কিছু কাজ মাজ থাকে বা তারা যদি কোনো কিছুর link দিতে পারে যে না blood পেতে পারেন তাহোলে মনে হয় ভালো হতে পারে আমরা সেটাই ভাবনা চিন্তা করছি যে দেখি club গুলোতে একটু খোঁজ খবর নিয়ে দেখি হ্যাঁ তুমি এটা দেখ এটা দেখতে পারো কারণ আহ ও ওদের সঙ্গে ওরা ধরো যদি আহ ওদের কোনো জায়গায় পরিচিত থাকে সে তো পরিচয় থাকবেই কারণ ওরা camp করে যদিও ওদের সুপারিশে অনেক জায়গা থেকে রক্ত তুমি পেতেও পারো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 এই blood সংকটটা অনেক বড়ো সংকট দেখা দিচ্ছি হ্যাঁ শরীরে দেখো শরীর তো শরীরে main জিনিস তো blood এই যেটা

হম প্রত্যেকটা মানুষ এর ই উচিত একবার করে রক্ত দিয়া আর এগুলোর জন্য তো বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন রকম প্রচারও তো করা হয় যে blood donate করার জন্য সব রকম group এর group এর সব রকম group এর ই রক্ত দরকার মানে আমাদের আহ hospital গুলো সরকারি hospital গুলোতে

সব রকম group এর ই রক্ত দরকার আর বেশি পরিমানে রক্ত থাকার দরকার আসলে ব্যাপারটা হলো যে আমরা আহ সাধারণ public আহ কয়েকজন দি রক্ত তাইনা রক্ততো আমরা দিতে চাইনা অনেকে আছে যারা রক্ত দেয় কিন্তু ওই যে ধরে নাও আহ কমসম খুব লোকজন দশ জনের মধ্যে হয়তো দুইজন কি একজন blood করছে কিন্তু বাকিরা তো করছেনা না তো সেই ক্ষেত্রে blood তা পাবে কোথায় আর blood এর সময় মানে blood নেওয়ার লোক কিন্তু অনেক কারণ patient যেহেতু অনেক তো সেই ক্ষেত্রে blood এর আহ মানে সংকট তাও কিন্তু অনেক সব patient এর মোটামোটি যাদের একটু serious রুগী যাদের operation এর ব্যাপার আছে বা যারা একটু critical আহ পর্যায় আছে যে blood সংকট এর ব্যাপার আছে তাদের কিন্তু blood তো লাগবেই

বা নষ্ট হয়ে যাই বলতে পারো হ্যাঁ তাদেরকে রক্ত আবার আহ শরীরে fillup করতে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই যে যেমন dialysis যারা করে dialysis মানে আহ বলতে গেলে রক্তটাকে আহ পরিষ্কার করা wash করা রক্তটাকে নতুন ঢোকানো তো এইটা হচ্ছে কি যাদের কিডনির সমস্যা কিডনির সমস্যা বলতে ধরে নাও যে যাদের কিডনিটা খারাপ এর পর্যায় পরে গেছে খারাপ হয়ে গেছে already বা যাদের এই ধরে নাও যে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে কারোর একটা কিডনি নষ্ট হচ্ছে কারোর দুটো কিডনি নষ্ট হচ্ছে কিডনি যখন নষ্ট হয়ে যাই তখন কিন্তু আহ blood এর একটা সমস্যা হয় blood এর সমস্যা মানে কি blood তৈরী হয়না তো সেই ক্ষেত্রে কিন্তু dialysis করার প্রয়োজন আহ তখন কি করা হয় যে আহ রক্ত তাকে বের করিয়ে machine এর দ্বারা সেটাকে সংশোধন করিয়ে মানে ঠিক করিয়ে সেটা আবার রক্ত তাকে ঢোকানো আর নতুন রক্ত আবার কিছু দেয়ার এই যে যে রক্তর একটা সংকট থেকে যাচ্ছে আর এখন কার দিনে তো এই কিডনির সমস্যা মোটামোটি অনেক ঘরে ঘরে কারো হয়তো একটা কিডনি খারাপ কারো হয়তো কিডনির মধ্যে cyst দেখা দিচ্ছে কারো হয়তো হজম ঠিক ঠাক হচ্ছে না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 সেই জিনিষটা কিন্তু আহ একটা থেকে যাই আর এই কিডনি আহ যদি খারাপ হতে শুরু করে আস্তে আস্তে মানে বুঝতেই পারবানা যে কখন খারাপ হয়ে গেছে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাই আর খুব তাড়াতাড়ি patient টা কিন্রু dialysis এর পর্যায় পরে যাই আর dialysis এর পর্যায় পরে যাই মানে বুঝেনিতে হবে যে ও আর বেশি দিন বাচঁবেনা ওই রক্ত দিয়ে দিয়ে যতদিন বাঁচানো যাই তো সেই একটা রক্তের সংকট থেকে যাচ্ছে না এখন যদি সে patient তাকে রক্ত দিতেই হয় এত রক্ত পাবে কোথায় কত এমন রক্ত কিনবে এমনি তাই সাধারণ public রক্ত পাইনা আহ টাকা দিয়েও হ্যাঁ যখন তুমি কিডনির কথা বলছো আমার নিজেরই মামার আহ কিডনিতে stone হয়েছিল তো আহ এখন treatment চলছে তোমার হুম হুম বলো এখন homeopathy যেই ওই ওষুধ গুলো treatment গুলো হয় তা ওই গুলো ওগুলোই চলছে তো কিছুদিন আগে দেখিয়ে ছিল একদম এবার ছবি করা হয়েছিল তো মোটামোটি এখন খানিকটা পদে আছে ওষুধ খাবার পর কিন্তু পুরোপুরি পুরোপুরি সুস্থ হয়নি এখনো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 বাড়তেই চলেছে এক্দম্আর দেখো আহ আমরা যত মানে এখন যে time টা চলছে আমাদের আহ প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ এর হ্যাঁ কিডনিতে stone আরো মানে সেই normal রোগ গুলো যেমন sugar pressure হ্যাঁ এই সব যে রোগ গুলো হতেই থাকছে

এখন কার মানুষ যদি একটু বয়স্ক হচ্ছে তাদের শরীর এ বিভিন্ন রকমের রোগ হচ্ছে sugar তো special রোগ মানে বলতে গেলে এটাতো আছেই বলতে গেলে বেশির ভাগ মানুষ এর ই শরীরে sugar এখন দেখা দিচ্ছে

খেয়ে ফেলে আস্তে আস্তে তারপরে ধরে নাও যে তারপর চোখ হ্যাঁ চোখ খারাপ হতে শুরু করে তারপরে বাহ কানে কম শুনতে পারে তারপরে আস্তে আস্তে রক্তটা কম হতে শুরু করে তো এই আহ sugar টা কিন্তু একটা মারাত্মক জিনিস যদি যারা একটু মানে গুরুত্ব না দেয় সেরকম ভাবে যদি আহ careless হয়ে যাই তাহোলে কিন্তু এটা কিন্তু মারাত্মক জিনিস আর এটা

হ্যাঁ ঠিক বলেছো তখন আবার শরীরে blood এর ঘরটি হবে আর একটা তোমাকে একটা জি এই যে blood donate সম্মন্ধে বলছিলা এটা এটা আমি কিছু কিছু মানুষ কে দেখেছি এমনকি আমার নিজের একটা বন্ধু আছে তাকে দেখেছি সে বান্ধবী নোই বন্ধু সে কিন্তু সে মানে এত blood দিতে বা হ্যাঁ যে সে syring হয় সেটা দেখে ও এতটা পরিমানে ভয় পাই যে তার জন্য সে কোনো জায়গায় blood donate করেইনি এখনো প্রজন্ত আর কিছু কিছু মানুষ এরকম আছে মানে এরকম আমার বন্ধু type এর কিছু কিছু মানুষ আছে যারা

না না ওইতো হ্যাঁ এখানে আছে অনেক রকম লোক আছে যারা আহ হয়তো syring ফুঁড়তে ভয় পাই বা সুই নিতে ভয় পাই এরকম কিন্তু লোক আছে না থাকা নয় অনেকেই আছে যেমন যারা একটু আহ বেশি এই ধরণের চিন্তা ভাবনা করে বা একটু বেশি আহ মানে ভয় মানে ভীতু type এর যারা আছে যেমন মহিলা গুলো বলো তারা কিন্তু এসব জিনিস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 তারা আরো করে অনেক মেয়ে আছে আবার যারা আহ একটু strong যারা আহ ঠিক ঠাক মতো বাহ আরকি উম মনের জোর আছে তারা কিন্তু দেয় অনেকে সবাই সব ক্ষেত্রে তো সবাই নোই যেমন সব ছেলেরাই সব ভীতু মানে ভয় পাইনা তেমন সব মেয়েরাও সেরকম ভয় পাইনা এরকম একটা ব্যাপার আছে তো সব কিছুতে positive negative থাকবে এটা আমাদের সমাজ মেনে নিতে হবে

আর তোমার ধরো আমাদের যে hospital গুলো আছে আহ ওগুলোতে তো এখন এত পরিমানে patient হয়ে গেছে যে মানে তোমার আহ কি বলবো মানে এই blood নিয়ে এতোটা পরিমানে সংকট তৈরী হয়েছে এখন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 কি গুলো বলো যে সমস্ত সরকারি hospital বা privet hospital বলো সেগুলোতে এখন patient এর ভিড় লেগেই থাকে তো সাধারণ ক্ষেত্রে তো তোমার যদি ভিড় থাকে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 কারো কারো দেখবে শুধু শুধু sugar pressure নাই কারো কারো দেখবে sugar pressure আছে আরো সঙ্গে অনেক কিছুই আছে তো অনেক type এর রোগ যদি লেগেই থাকে মানুষ এর শরীরে তো সেই ক্ষেত্রে তো hospital গুলোতে ভিড় হবেই আর ভিড় হবেতো আহ ডাক্তার nurse এর একটা সংকট আছেই হ্যাঁ ডাক্তার nurse বেশি লাগবেই আর তারফলে যে ওষুধ বলো blood বলো এগুলোতো একটা লাগবেই সব জিনিস এর ই একটা

হ্যাঁ আর সেদিকে দেখো আমাদের বলতে গেলে আমাদের রাজ্যে হ্যাঁ যে পরিমান মানে যেভাবে মানুষ এর সংখ্যা বারছে মানে মাউস তো ধরো অয়া আগে আগে যেরকম মানুষ তার থেকে তো মানুষের পরিমান অনেক বেরেছে মানুষ যে ভাবে বাড়ছে সেই ভাবে তো আমাদের hospital গুলোর জায়গা তো বাড়ানো যাচ্ছেনা hospital তো সেই সেই জায়গা মানে সেই হ্যাঁ যাই থেকে তো বড়ো করা হবেনা hospital টা কে তো সেই সূত্রে লোক বাড়ছে কিন্তু আমাদের hospital এর bed এর সংখ্যা জায়গার সংখ্যা কমছে আরো আর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 nurse এগুলো সত্যি অনেকটাই কমে গেছে আর তোমার কি কিছু কিছু ক্ষেত্রে তো তুমি শুনতে পাবে যে ভুল treatment এসব জিনিস গুলো অনেক জায়গায় শুনতে পাবে যে ভুল treatment হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভুল treatment তো হবেই ভুল treatment আঃ actually সব বা সবাই তো সমান নোই কারণ কিছু patient আছে হয়তো যে ঠিক ঠাক মতো ওর কি হয়েছে সেটা বুঝতে পারছেনা ডাক্তার কে গিয়ে বলছে আহ দেখা গেলো হয়তো পেট ব্যাথা আর ব বলছে যে হয়তো উম যে না পেট কামড়াচ্ছে বা অন্য কিছু রকম ব্যাপার তাহোলে তো সেই জিনিষটা ডাক্তার ধরতে পারবেনা পেট ব্যাথাটা কি জন্য gas এর ব্যাথা না আহ আর ওই stone এর জন্য ওয়েট ব্যাথা সেটা তো ডাক্তার কে বুঝতে হবে সেই জিনিষ গুলো কিন্তু হয় হুম তো ভুল treatment কিন্তু হয় না হওয়া নোই দেখছি তো আমাদের এখানে যেমন ভুল treatment করে আহ একদম লোক মারা যাচ্ছে বা লোক মারা গেলো হ্যাঁ তো এগুলো ভুল treatment এর জন্য হচ্ছে না হওয়ায় কিন্তু না

ডাক্তার ধরতে পারছেনা ওটা রোগ্ন শরীর মানে যেই মানুষটা দেখতে গেছে সেই মানুষটার exactly কি রোগ হয়েছে ধরতে পারছেনা হম একদম আর এ যেখানে মানুষ আর ধরো ডাক্তার তা ধরেছে একটা একরকমের রোগ কিন্তু আর সেই ভুল ওষুধ খাওয়ার জন্য মানুষটা আরো আহ এই মানে আরো রোগাক্রান্ত হয়ে শেষ কালে কি শেষে মারা যাচ্ছে তো এই রুগী মারা যাওয়ার ক্ষেত্রে এই বিষয়টা বিষয়টা মানে বলতে গেলে অনেকটা আহ মানে

ওহ তবে ওই এই বার আহ ফেললাম আমাদের এখানে club বা ওর club বা আটকে আছে তো club এ ছাব্বিশ এ জানুয়ারীর দিন ছাব্বিশ এ জানুয়ারীর দিন blood donation camp কিন্তু বসিয়ে ছিল ঠিক আছে এইবার blood donation camp বসিয়েছিলো তো দেখলাম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

club কতৃপক্ষ বলছে যে আমরা ভাবতেই পারিনি যে লোক এত হবে মানে ওরা ভেবেছে হয়তো আট দশ জন হবে সেই হিসাবে জায়গা করেছে সেই হিসাবে ambulance এনেছে দুটো করে bed দিয়েছে আহ blood নেয়াচ্ছে তো ওরা কিন্তু ভেবে উঠতে পারিনি যে লোক এত পরিমান হবে তো তখন দেখলাম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 আমরা দেখলাম যে না লোক কিন্তু আস্তে আস্তে সস সচেতন হচ্ছে বা লোক কিন্তু আস্তে আস্তে আহ এই ব্যাপারটা কিন্তু একটু জোর দিচ্ছে যে না আমাদের blood এর দরকার blood সংকট এ আছে তো আমরা কিন্তু এক বোতল করে রক্ত দি তো এই জিনিষটা কিন্তু আমারও ভালো লাগলো সত্যি এই জিনিষটা ভালো লাগছে আস্তে আস্তে মানুষ নিজেদের মানে পরিবেশ এর জন্য নিজেদের জন্য আহ সব মানে সচেতন হচ্ছে যে পরিবেশ এর মানুষ এর blood দিয়ে কল্যাণ করা যেতে পারে এই জিনিষটা নিয়ে ভাবছে মানুষ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই জিনিষটা ভাবছে আর এ দিকে এই দিকে দেখো blood তো আর হচ্ছে নিশ্চে তো সেই ক্ষেত্রে আহ club কতৃপক্ষ আবার করলো কি club কতৃপক্ষ দেখলাম যে সেদিনের জন্য ওদের জন্য বেশ ভালো রকম খাওয়া দাওয়া কিন্তু দিলো আহ ভা ভালো রকম খাওয়া দাওয়া বলতে কি ওদের কে আহ হচ্ছে দুধ কলা রুটি তো দিলো দিলোই আবার সঙ্গে আবার সঙ্গে দু plate ভাত টাও দিলো আর কি মানে বলছে যে তোমরা মাংস ভ্যাট খেয়েযাও হ্যাঁ মানে chicken ভাত ওদের জন্য আহ order করে খাওয়ানো হয়েছে মানে এইটা দেখলাম মানে club কতৃপক্ষ বলছে আমরা খুশি হয়ে এই ভাত তা খাওয়াচ্ছি নাহোলে তো আমরা কলা ডিম্ আহ এই সমস্ত কিছু খাওয়াই কিন্তু এত লোক হয়েছে বলে আমরা খুশি হয়ে এই খবরটা আর কি প্রদান করছি তো আমার ও শুনে ভালো লাগলো আর দেখলাম যাক পাড়ার মধ্যে বা আহ আমাদের শহরের মধ্যে এরকম লোকজন জাগ্রতো হচ্ছে যারা আহ blood দিতে ইচ্ছুক বা ওপরের জন্য ভাবনা চিন্তা করছে

তাদের জন্য সত্যি আহ আর কি বলো তো মানুষ এইসব জিনিস গুলো মানে এটা একবার হচ্ছে তো এবার দেখব এটা লোকের মুখে শুনতে শুনতে এই জিনিসটা প্রত্যেকটা মানুষ এর মনে পরবর্তীতে মানুষের মানে আগ মানে আগ্রহী হয়ে এই জিনিসটা দেখে সবাই blood দিতে ছুটে আসবে

এই জিনিসটা হলো কারণ লোকেও কিন্তু ভাবনা চিন্তা করছে যে না আজকে আমি সংকট এ পড়েছি মানে আজকে আহ অন্য জন সংকট এ পড়েছে blood সংকটে কিন্তু কাল হয়তো আমিও পড়তে পারি কারণ কাল আমার ও তো family আছে আমার যখন blood লাগবে তখন আমি কোথায় কোথায় ছুটে বেরাবো কারণ সেই ক্ষেত্রে তো আমাকেও তো দিতে হবে আমি যদি লোক কে help না করি তাহোলে লোক আমাকে কি করে help করবে এই জিনিসটা কিন্তু আমার মনে হচ্ছে এই জিনিসটা লোক জন কিন্তু ভাবনা চিন্তা করছে হ্যাঁ সত্যি এটা প্রত্যেক তা মানুষ এর ই ভাবা উচিত তার নিজের জন্য হোক পরিবেশ এর জন্য হোক প্রত্যেকটা মানুষ এর ই ভাবা উচিত আমিও এই দিকটা দেখবো যে তোমার যে blood লাগবে o group o positiv তো হুম হুম হ্যাঁ তুমি ওই দিকটা দেখো যদি পারো তো একটু জানিও আমাকে inform করিও তাহলে আমরা একটু উপকৃত হবো আর আমরা এদিকে club গুলোতে club গুলোতে খুঁজে দেখছি যদি পাই তো তো খুব ভালো হবে আচ্ছা ঠিক আছে আমি আমার সমস্ত বন্ধু আমার আমার আশেপাশে যারা o positive blood group আছে তাদের সমস্তরকম খোঁজ খবর নিয়ে বিভিন্ন রকম সংস্তানে কাছে খোঁজ খবর নিয়ে আমি তোমাকে জানাচ্ছি আচ্ছা ঠিক আছে জানিও তাহলে আজকের মতো হলো কথা বলা পরে যদি জানায় তাহলে একটু জানিও আর পেলে please জানিও আর ঠিক আছে তাহোলে পরে কথা হবে নাকি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 ঠিক আছে তাহোলে আজকে রাখছি bye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 রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথবিশ্বকবি ঠাকুর কলকাতার এক সংস্কৃতিক প্রাণ জন্ম গ্রহণ করেন. বাল্যকালে প্রথাগত বিদ্যালয়, শিক্ষা, তিনি গ্রহণ করেননি গৃহ শিক্ষিক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল আট বছর বয়সে তিনি শিক্ষা গ্রহণ করেন. শিক্ষা রেখে বাড়িতে তার শিক্ষার ব্যবস্থা হয়েছিল. উম আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন. তাহলে তত্ত্বাবধানে অত্রিকা ও তার অভিলাস. কবিতায় প্রকাশিত হয় এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা. আঠারোশো আটাত্তর সালে

সতেরো বছর মাত্র সতেরো বছর অর্থাৎ সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান. আঠারোশো তিরাশি সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়. আঠারোশো নব্বই সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিয়ালদহের জমিদারি এ স্টেজে বসবাস শুরু করেন. উনিশশো এক সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে মোহাম্মদ আজির সাহেব প্রতিষ্ঠা করেন.

আন্দোলন জড়িয়ে পরে উনিশশো পনেরো সালে ব্রিটিশ সরকার তাকে নাইট ওপারীতে ভূষিত করে. কিন্তু উনিশশো উনিশ সালে জালিয়ান বলাবাক হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সে ওপারে ত্যাগ করেন. উনিশশো পনেরো সালে ব্রিটিশ সরকার তাকে লাইভ উপাধিতে ভূষিত করে. কিন্তু উনিশশো উনিশ সালে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই বিপদে ত্যাগ করেন উনিশশো একুশ সালে রামায়ণের জন্ম তিনি শান্তিনিকেতনে নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন উনিশশো তেইশ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়. দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন. এবং সমগ্র বিশ্বে বিশ্ব বিশ্বভারতীতে বাণী প্রচার করেন উনিশশো একচল্লিশ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনে তার মৃত্যু হয় রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের বৈশিষ্ট্য ভগবৎ গীতা. গীতা. প্রতিধর্মিতা চিত্র রুপালতা অধ্যান্ত চেতনা, ঐতিহাসিক প্রীতি প্রকৃত প্রেমী মানব প্রেমিক, স্বদেশ প্রেম, বিশ্ব প্রেমে রোমান্টিক সৌন্দর্য চেতনা আ

ও সংস্কৃত এবং পাশ্চাত্য বিজ্ঞান চেতনার ও শিল্প দর্শন তার রচনার গভীর পুস্তক হোসেন কথা সাহিত্য ওই প্রভুদের মাধ্যমে তিনি সম্মান, রাজনীতি রাষ্ট্রনীতির সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছিলেন. সমাজ কল্যাণের উপায় হিসাবে তিনি গ্রাম উন্নয়ন ও গ্রামের দরিদ্র মানুষকে শিক্ষিত করে তোলার পক্ষে মতপ্রকাশ করেন. উম এর পাশাপাশি সামাজিক ভেদাভেদ অস্পৃশ্যতা, ধর্মীয় ওড়ামি ও ধর্মান্তর বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে ছিলেন রবীন্দ্রনাথের দর্শন চেতনার ঈশ্বরের মূল হিসাবে মানব সংসারের নির্দিষ্ট কথা হয়েছে রবীন্দ্রনাথ দেবী ইংরাজী কর্মী অর্থাৎ মানস ঈশ্বরের খোঁজার কথা বলেছিলেন সঙ্গীত ও নৃত্যকে তিনি শিক্ষার ওপরে হার্য অঙ্গ মনে করবেন. রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের দশ এক দর্শন চেতনায় মানব সঞ্চারে নির্দিষ্ট করা হয়েছে. রবীন্দ্রনাথের দেব বিগ্রহের পরিবর্তে কর্মী র্অর্থাৎ মানুষ ঈশ্বরের খোঁজার কথা বলেছেন. সংগীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ মনে করতেন রবীন্দ্রনাথের গান তার অন্যতম শ্রেষ্ঠ ভিত্তি. তার রচিত জনগণ মন অধিক নয় ওপো জয় হে ও আমার সোনার বাংলা গান দুটি যথাক্রমে ভারত প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত মনে করা হয়. শ্রীলঙ্কার জাতীয় সংগীত শ্রীলংকার মাতা রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুষ্ঠানিত ও প্রসারিত হয়ে লেখা হয়েছে. পারিবারিক ইতিহাস রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ আদি পদ্মবিদ পোশারি. উসারিরা ভক্ত নারায়ণের পুত্র, পিণো কুশারী বংশজাত দিন কুশারী মহাজন ক্ষতির শুন্যে নিকট কুশক নামক গ্রামে গ্রামে অধিবাসী হল কুসারী নামে খ্যাত হন